স্ট্যাচুর সামনে একটি উম--- বড় পোস্টার লাগানো আছে পেছনে--

এখানে একটি বড় নদী। নদীর সামনে লোক দাঁড়িয়ে আছে। লোক স ফটো তুলছে। নদীর।